এটি একটি ফটো ফটোটিকে টিকে দেখে মনে হচ্ছে কোনো বিয়েবাড়ি বা পুজো বাড়িতে ফটো উঠেছে।

ভিতরে কয়েকটি লোক বসে রয়েছে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

জল দেখা যাচ্ছে সবুজ কালারের ।

এখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে।

এটিকে দেখে মনে হচ্ছে এটি একটি প্লাটফর্ম ।

এটি একটি অডিটোরিয়াম যেখানে নানা ধরনের উৎসব পালিত হয়।